উ বড় একটা বিল্ডিং আছে আর পুরো এপারে আছে গাছ আছে।

মন্দিরে-এ উম -উম ঠাকুর আছে সেখানে পুজো হচ্ছে বেলা গ্লাস বাটি সব আছে-এ ।

আর আ- নিচে ভালো-ও ও গাছপালা আছে এদিকে রাস্তা আছে-এ ।